এই পশুগুলুকে আমি চিড়িয়াখানায় দেখেছিলাম।

আমাদের ক কলকাতাতে যখন এরকম বৃষ্টি হয়।

সেলুন -এ গেলে ঠিক এরকমই কাজ করি।

এই ছবিটা হচ্ছে ষ্পোর্টস - এর ছবি।